এটি হলো একটি জিম যেখানে আমোরা আমাদের শরীরচর্চার জন্য গিয়ে থাকি।

এবং এখানে আমাদের শরীরচর্চার বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে।

আমাদের আগর থেল তলায় অবস্থিত।

আর এটি হল একটি আমাদের বাজার যা আমাদের প্রতিদিনই বাজার আমাদের প্রয়োজন হয়।

তো এখান থেকে আমাদের প্রয়োজনীয় কাপড় আমরা কিনতে পারবো।

এখানে একটি রুম দেখা যাচ্ছে যার মধ্যে আমাদের প্রয়োজনীয় যা সামগ্রী প্রো প্রতিদিন প্রয়োজন তার সবই আছে।

কেনার জন্য এবং কিছু লুক বসে আছে।

তিনটি মহিলা আছে এবং একটি পুরুষ এবং দুইটি ছোট বা--

এটি একটি হোটেল বা রেস্টুরেন্টের ছবি।

ও ছবিটা দেখে বুঝাই যাচ্ছে এটি একটি লাইব্রেরী হতে পারে।

এটি হলো একটি ফুলের দোকান যেখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়।

এটি হলো একটি দুকান যেখানে দুকানের মালিক বসে আছে এবং তার পেছনে আমাদের অনুকূল চন্দ্র ঠাকুর বসে আছে।